না না জ্বর শরীর

ও anti-biotic দুটো খেয়ে নাও এখন ও anti-biotic খেলে দুটো anti-biotic খেয়ে ঘুমিয়ে পরো

সে কিন্তু আসছে যাচ্ছে আসছে আসছে যাচ্ছে এটা দুটো একসঙ্গে anti-biotic খেয়ে নিতে হবে বিনা এরকম শরীর এরকম দেখা গেলো চালিয়ে এসেছে আজ চলে এসছে কিন্তু আর আর কাটছে না তখন কি করবে কোথায়

হ্যাঁ রাস্তার ওপর বসে আছে রাস্তা না ঘরের মধ্যেই বসে আছে গামছা পরে ও গামছা পরে তাকে একটু মেশিন লাগাতে বলো ~ হ্যাঁ বলছি তাকে একটু news লাগাতে পারবে কেন কেউ বলছে নাকি লাগাতে হ্যাঁ বলছিলো তো এইবার কি লাগালে কি মানে কি কি হবে লাগালে একটু দৌড়বে অনেকদিন থেকে চলাফেরা করছেনা

এ চুলকে চুলকে চুলকে চুলকে দৌড়োবে তোমাকে এইভাবে বলছিলো নাকি যে লাগাতে হ্যাঁ আমাকে তো বলছিলো একবার নেবুর বাগান আছে তোমাদের সেখানে হ্যাঁ নেবুস বাগান বাগান নাই কিন্তু যদি উম লাগাবে বলো তাহলে আমি ব্যবস্থা করিয়ে দেব আমি তাহলে নিয়ে চলে আসো এক্ষুনি আধাঘন্টার মধ্যে ঠিকাছে

আর তোমার কমল টাকা দিয়েছে কমল তো বেশি টাকা দেয়নি এখনও কত টাকা এখনও চারশো পাই তারকাছে চারশো এখনও চারশো

এই দিয়ে দিয়েছিলে কবে তুমি তাকে লুডো খেলছিলাম গিয়ে মন্দিরে বসে উম আচ্ছা ওই টাকা এখনো দেয়নি কেন দেয়নি কেন দেয়নি কেন এখন আমি কি করে বলবো

ও কে কল করছিলাম তারপরে ফোনও করেছিলাম কিন্তু সে বলছে যে এখন নেই এখন নেই ভাড়া দেয়না এখন মানে কোথাও ভাড়া দেয়নি আর কি এই জন্যে এখন next তারিখে আমি বলছি ঠিকাছে তুমি যা বলবে তাই হবে এই জন্য অপেক্ষায় আছো আর কি

আর আমার টাকাটা কবে পাঠাবে তুমি তোমার টাকা তোমারটা পাঠিয়ে দিলে পাঠিয়ে দেব এক্ষুনি হম বেশি দেরি করবেনা পাঠিয়ে দেবে

পয় পয়সার খুব অভাব ঠিকাছে

আর তোমার সুপ্রভাতদেব কোথায় সুপ্রভাত দা এখন বাড়িতে আছে তার দোকান এখন কোথায় দোকান এখন খালিনা না না হলে রেডি দুজায়গায় করেছে নাকি দুজায়গায় হ্যাঁ দুজায়াগায় বসে যেদিন যেরকম যেদিন যেদিন মালিক যে আলী যেখানে বসতে বলে সেখানে বসে সে মালিক বলতে তার মালিক বাড়ি কোথায় তার

ওই খুতিয়া ঘরে না না ব্রাহ্মণ বাড়ি হম

সে বলছে এখন বিয়ে করবেনা একদম স্নান করবেনা

স্নানদান করবো নি

আর

এ এখন hello

বীজে app টা লুডো খেলা হয়েছে app টার নাম কি?

রাশ app এর app এর লিঙ্কটা পাঠাবি তো সময় পেলে একবার download করবে নাকি দেখি আর একবার try করবো হাতে লণ্ঠন বাঁশ যেমন তোমার কাছে না হম যেমন আমার চলে গেছে পুরা আইছিল আর কি এখন হাতে লণ্ঠন হাতে লণ্ঠন বাঁশ তোমার কাছে বলছি MB কোথায়? হ্যাঁ বলছি MB কোথায়?

MB বলতে

মালাই ভুঁইয়া

বাড়িতে বাড়িতে ধুচ্ছে এখন team দিচ্ছে নাকি হম বলছি এখন কি team দিচ্ছে দিতেও পারে অত খবর রাখি তার বাড়ি কি আমার বাড়ির কাছে? তার বাড়িতে তার বাড়িতে কি আমি বসে থাকি নাকি আমি আমার বাড়িতে সে তার বাড়িতে ও আচ্ছা তোমার যদি উম খেলার ইচ্ছে আছে তাহলে

app এর লিঙ্ক পাঠিয়ে রেখে দাও অন্য কোনো একটা app এর লিঙ্ক

তবে একটা জিনিস খেলা একত্রিশ তারিখ আছে

এই তোমার march এর একত্রিশ তারিখ খেলা আছে তারিখটা হচ্ছে তোমার শুক্রবার দিন মানে পরশুদিন

সাড়ে সাতটায় খেলা আছে

হম যদি ইচ্ছা আছে তাহলে app টা install করবে আমি লিংক পাঠিয়ে দেব খেলো দারুন আছে ঠিক তবে team তা নিজেকে লাগাতে হবে সে team আমি হ্যাঁ হ্যাঁ নিজে লাগিয়ে দেব ঠিকাছে তুমি team সাজিয়ে আমায় screenshot পাঠাবে যেগুলো আমি সেইমতো সাজিয়ে ঠিক করে দেব আচ্ছা আচ্ছা player কে তো চিনতে হবে আগে player কে কি চেনো তুমি? না আমার চেনার দরকার নেই তুমি মোটামুটি সাজিয়ে screenshot মেরে পাঠিয়ে দেবে আমি সেই মতো করে নেবো তোমাকে তো চিনতে হবে না এটা ঠিক বলেছো উম দিয়ে তোমার আজকে তাহলে আসবে অনুষ্ঠান ভালো অনুষ্ঠান আছে আজকে আমাদের এখানে

না আমি এইসব নান্টু বা নান্টু বা অমলেশ তারা তো আজকে নাচবে কেন গান শুনতে ভালো লাগে না নাকি না নাচ দেখতে ভালো লাগে হয় নাচ দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগেনা গান না গান শুনতে ভালো লাগেনা নাচ টা দেখতে ভালো লাগে আহ আজকে তো নাচবে চলে আসবে তোমার বাবার গাড়িতে বসে চলে আসবে ঠিকাছে

আর তোমার হম যদি তোমার উম app টা যদি install হয়ে যায়

লিঙ্ক ভাবো ensure করে তাহলে দুএকদিনের মধ্যে চলে আসব আচ্ছা আচ্ছা আর my eleven surface এই app টা আছে তো

ওই app টা আছে না uninstall করেছো

উম ওটা install করবে দিয়ে সেটাই ভালো discount দিয়েছে লাগাতে পারো

firstprize আছে তোমার প্রায় এককোটি টাকার ওপরে এবং গাড়ি আছে মাহিন্দ্রা বাইক লেগে গেলে কপাল খুলে যাবে

ঠিকাছে তাহলে এই কথাই হলো রাখছি এখন হ্যাঁ

ব্যাস, তোমায় মনে পরে গেলো যে তোমার সাথে একটু কথা বলি, তুমি তো আমায় phone করবে না আহ আমিই তোমাকে একটু phone করে বিরক্ত করে দিই হ্যাঁ,

কাজকর্ম কেমন চলছে?

ও তাই নাকি? আমি জানি না তো, আমি তো news দেখিনি।

কিন্তু কোনো বড়ো team এর সাথে করলে একটা ব্যাপার হতো না, এটা তো বাংলাদেশের সাথে করেছে তাই তো?

Okay কেমন world rising টা কেমন?

আমার তো actually হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বল বল।

ওই মাসে সাড়ে চারশো-পাঁচশো টাকা চলে যায় cable এর পেছনে।

আর এই যুদ্ধের কোনো খবর? যুদ্ধের? যুদ্ধ ইউক্রেন, রাশিয়ার যুদ্ধ যেটা চলছে।

কিন্তু এখন তো coverage টাও অনেক কম হয়ে গেছে, আমি তো যখন disconnect করেছিলাম সেই সময়েই coverage টা কম হয়ে গেছিলো যুদ্ধের time এই

তাহলে নিশ্চয়ই এখন তো election তাই তো?

তোর best channel টা কোনটা লাগে? news এর? কোনটা best channel তোমার মতে?

APB আনন্দের news গুলো একটু মোটামুটি ঠিকই থাকে। কিন্তু প্রচন্ড news এর চেয়ে বেশি ad থাকে ওই আধ ঘন্টার মধ্যে পাঁচ মিনিট যদি news থাকে তাহলে তো পনেরো আহ মানে কুড়ি মিনিট ধরে না হয়েই আছে ad

আচ্ছা, আচ্ছা, আচ্ছা দেশনি কালা আমি হ্যাঁ হ্যাঁ movie টা দেখেছিলাম, মনে পরলো।